অনি দেবারতি আহ সায়ন

আমার এদের সাথে কথাবার্তা আছে তা আমি ওদের সবাই কে বলি দেখি আর ঐ দিক দিয়ে শর্মিলী তার পরে রায়া তার পরে ওর নাম কি জানি ঐ মেয়েটা সুন্দর করে দেখতে ছিল আমাদের group এর খুব popular ছিল ও ও মনে পড়েছে রিমা সায়নী ওদের কেউ বলে দেখি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওদের কে সবাই কে বলে দেখি ওড়া আমাকে ওরা আগের বছরই গেছিল বুঝলি তো গোয়া গেছিল, আমাকে তখন বলেছিল কিন্তু আমার না সেই time এ সময় হয়ে ওঠেনি তাহলে চল বলে দেখা যাক ওদের কে আবার পুরোনো বন্ধুদের দেখা হবে মজা হবে হ্যাঁ হ্যাঁ পুরোনো বন্ধুদের সবারই দেখার খুব মজা হবে

তা হলে উম তুই যাবি তো দার্জিলিং?

ধর আমাদের ঐ মাথা পিছু আহ কত হবে আহ নয় দশ হাজার টাকা করে খরচা হবে হ্যাঁ সেটা ঠিক ঠাকি

হ্যাঁ হ্যাঁ তা আমি ভাবছি তোদের সবাই কে বলে দেখি তাহলে আমাদের যা আহ room book করার আছে হম hotel hotel দেখার আছে তাহলে এইগুলো আমরা ধীরে ধীরে সবাই মিলে যার যেটা পক্ষে আহ সম্ভব হবে সেই সেটা দেখে দেখে আহ আমরা তাহলে একটা এইবার book করে নিতে পারব কি বলিস? হ্যাঁ সেটাই ভালো হবে যদি সবাই এক দিনই সব কাজ পরে তাহলে কিছু গোলমাল হতে পারে তার থেকে ভালো আমরা সবাই সবার মধ্যে কাজটা দি আমাকে আহ তাও দু সপ্তাহ আগে সৌরভ phone করে ছিল

আরে ওই সৌরভ বাগচী মনে নেই

হ্যাঁ হ্যাঁ সৌরভ বাগচী phone করে ছিল বুঝলি তো তো সৌরভ আমাকে তখন বললো যে হ্যাঁ আমাদের ও তো পুরানো বন্ধু বান্ধব কারো সাথে দেখা হয় না তো উহ college শেষ হয়ে যাবে পর এখন কারো সাথে ই কারো সেই রকম যোগাযোগ নেই হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি সবাই মিলে একটা কোথাও ঘুরতে যাই তাহলে বেশ ভালোই হয়, তো ওকেও বরং বলে দেখবো হ্যাঁ আমার কাছে তো ওর contact number নেই তোর কাছে থাকলে তুই বলিস হ্যাঁ হ্যাঁ আমি সবার সাথে যোগাযোগ করে নিবো সবার number আমার কাছে আছে আমি সবার সাথে যোগাযোগ করেনি বরং সবাই কে এক দিন আমার বাড়িতেই ডাকি সবাই বসে বরং আলোচনা করি কি বলিস?

তাহলে চল আমরা সবাই ঘুরে আসি কিন্তু যদি আমরা দার্জিলিং যায় আমার তো প্রচুর জামা কাপড় কিনা কাটা করতে হবেরে

আহ ঠিক আছে তখন তুই বরং আমার সাথে যেতে পারবি হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো অবশ্যই

আমি যেতে পারবো আমার কোনো সমস্যা নেই তাহলে সায়নী কে বলবি এক সাথে যাব আমরা হ্যাঁ তা হলে চল তুই আমি সায়নী আহ বরং বড়বাজার থেকে ঘুরে আসি কিছু জিনিস পত্র কিনে নেব আর ঘুরতে যাবো যে তার জন্য কিছু জামা কাপড় পছন্দ করে কিনে নিবো

আসলে আমার চেনাজানা একজন বলছিল guitar এর তোর শিক্ষক সৌরভ number টা তাহলে দিয়ে দিতাম ওহ বোধহয় শিখায় না ও শুধুমাত্র

হ্যাঁ হ্যাঁ বলবো বলবো বলবো আমি তোকে জানিয়ে দেবো আহ সৌরভের সাথে ঠিক আছে আমি তো আহ দার্জিলিং এর ব্যাপারে সবার সাথে personally উম কথা বলবো তখন আমি কথা

হ্যাঁ একটু মনে করে জিগেস করে জানাস আমাকে

আমাকে তো ওই জয়িতা সাথে কথা হয়ে ছিল জয়িতা বললো তুই না কি guitar শিখছিস ও না না আমি guitar শিখছিলাম না

তোর এখন কেমন চলছে সব office ঠিক ঠাক আছে বাড়ির বাড়ির ও সব কিছু ঠিক থাকে আছে কোনো অসুবিধা নেই আহ কিন্তু কাজের ফাঁকে না এখন সময় হয় না বলে পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সেই গল্প সেই আড্ডা সেইটা আর হয় না

তার পর বল উদয় দা কেমন আছে? ও সে ভালো আছে রে সে ভালো আছে কেমন চলছে রে সব উদয় দার সাথে? না না উদয় দার তো বিয়ে ঠিক হয়ে গেছে উদয় দার বিয়ে ঠিক হয়ে গেছে

কবে হলো উদয় দার বিয়ে ঠিক উদয় দার বিয়ে ঠিক হয়েছে তোর আহ ডিসেম্বরের আট তারিক

উদয় দার বিয়ে ঠিক হয়ে গেছে আহ আমি ঠিক জানিনারে উদয় দার মা এসে ছিল আমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করতে

তো আমি ঠিক এখন জানিনা যে কোথায় বিয়ে ঠিক হয়েছে actually নিমন্ত্রণ পত্রটাও আমার ঠিক দেখা হয়নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে ওরা আমাদেরকে মুখে মুখে বলে গেছে তো এর বেশি আমি ঠিক জানি না যখন নিমন্ত্রণ পত্র দেবে আমাকে একটা দেখিয়ে ছিল ওরা বানিয়েছে আমাকে তার একটা ছবি পাঠিয়েছিল তো আমার আহ ঠিক আহ দেখা হয়ে ওঠেনি যখনই নিমত্রন করবে তখনই আসলে জানতে পারবো

হ্যাঁ হ্যাঁ পরের সপ্তাহে আসছি আর তার মধ্যে আমি উম সবার সাথে বন্ধুদের সাথে সবার সাথে কথা বলি আহ দার্জিলিং এ যাবার ব্যাপারে দেখি ওরা কি বলে চল তাহলে সবাই মিলে একটা জোর কদমে ঘুরে আসা যাক

সবার সাথে সবার দেখা হবে সেই আড্ডা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ পুরি গেছিলাম ও আচ্ছা আচ্ছা কেমন ঘুরেছিলি? খুবই ভালো কিন্তু খুব গরম রে ওখানে ঐ time এ আর এখন তো মানে ঐ দুই বছরের জন্য যে time এ লোকজন যেতে পায়নি সেখানে এখন সব কিছুই খুব দামী হয়ে গেছে

আচ্ছা আমাদের পুরি যাওয়ার কথা ছিল আহ তোর এই বছর মার্চমাসে বুঝলি তো?

তো মার্চে আর হয়ে ওঠেনি যাওয়া আহ আমরা এই এপ্রিলের শেষ দিকে যাচ্ছি ও

তুই ওখানে গিয়ে উঠিস ওখানে খুবই খরচা কম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি ওখানে লাগে আরও খুবই খরচা কম আচ্ছা ওখানে কি পদ্ধতিটা আছে আমাকে কে একটু বিস্তারিত ভাবে বলবি হ্যাঁ মানে তোর আসে পাশে যদি কেউ থাকে দীক্ষিত বা ওখানে যায় তাকে গিয়ে বলতে হবে গিয়ে তোর নাম তার পরে তুই কি করিস বা ওখানে দীক্ষিত বলে এরকম কাউকে বলিয়ে ওখানে লিখে stamp করে আনতে হবে সে পত্র জমা দিলে ওখানে গিয়ে যেখানে যাবি সেখানে জমা দিলে তোর ঘর তোকে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ওখানে উম তোর কেমন ঘর ভাড়া পাওয়া যায় জানিস? আগেরবার তো আমি তোর hotel এ গিয়ে থেকে ছিলাম তো আমার খুবই বেশি খরচা পরে গেছে তো আমি কিছু লোকজনের কাছে ওখানকারি শুনেছিলাম যে ওখানে তোর পাঁচশ ছয়শ টাকায় ভালো ঘরই পাওয়া যায় যথেষ্ট আচ্ছা আচ্ছা আমরা তো চার জন যাচ্ছি হ্যাঁ তোর এই রকম মানে তোর চারজনের জন্য এইরকম ঘর মানে এইরকম টাকায় তুই ঘর পেতে পারিস ভালো ঘরই পাবি ওখানকার আর ওখানে সবই খুব শান্ত মনে লোকজন খুবই ভদ্র আচ্ছা আচ্ছা তোর ওই যে ঘরগুলো ওই ঘর গুলোতে তোর bathroom পায়খানা এক সাথে আছে? হ্যাঁ ওখানে তোর bathroom পায়খানা এক সাথে ও আছে আলাদা ও আছে এইরকম ঘরে বিভিন্ন রকমের বিভিন্ন টাকায় ঘর আছে না ওখানে ওহ আচ্ছা আচ্ছা তা হলে আমরা ওইরকমই থাকবো তা তুই কি আমাকে ওরকম একটা চিঠি জোগাড় করে দিতে পারবি?

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমাকে একটু কথা বলে জানাস

আর দার্জিলিং এর ব্যাপারে বাড়ির সবার সাথে কথা বলেনে ঠিক আছে? কারণ

আমরা বন্ধুরা মিলে শুধু যাবো তো সবার বাড়ি থেকে আহ সম্মতিটা পাওয়া খুবই জরুরী

কখন থাকা হবে সেই বুঝে আমরা আহ তোর ঘুরতে যাবো একদমই সবার কাজের জায়গা কখন ছুটি দেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবার তো সব সময়ে আহ ছুটি থাকে না এটাই খুব সমস্যা

কাকিমা কে বলে রাখিস এই সপ্তাহে যাবো ঠিক আছে? তুই বাড়ি থাকিস হ্যাঁ হ্যাঁ আমি এই সপ্তাহে ফাঁকা থাকবো, আমি তোদের জন্য থাকবো আহ তুই একদম বিকালবেলা না সন্ধে সন্ধে হতে হতেই চলে আয় কারণ আমি আহ সাড়ে চারটার মধ্যে বাড়ি ঢুকে যায় বুঝলি?

সে তুই ওই পাঁচটার মধ্যে চলে আয় fresh হয়ে যাবো আধ ঘন্টায় আধ ঘন্টার মধ্যে আমার কোনো সমস্যা হবে না

ঠিক আছে ঠিক আছে জানাবো তোকে জানাবো মনে থাকবে আমার

ঠিক আছে আহ বলছি শোননা অনেক রাত হয়ে গেছে তো মা না খেতে ডাকছে বুঝলি তো

ঠিক আছে হ্যাঁ রাখছিরে ভালো থাকিস এই সপ্তাহে কিন্তু পাঁচটার মধ্যে চলে আসিস হ্যাঁ

বন্ধু ওই যে মানে বাইরের দেশে যাওয়ার জন্য passport রা লাগে না ওইগুলো

তুমি ত করছিল শুনলাম তো ওইটা কি দিয়ে কি process একটু বলতো? passport তো তুমি ইচ্ছা করলে নিজেও করতে পারবা আবার চাইলে দালাল দিয়েও করতে পারবা এখন তোমার হ্যাঁ মানে কোন কোন site দিয়ে করলে আর কি সুবিধা বেশি হয় সেইটা একটু জানার ছিল। সুবিধা বলতে মনে কর দালালে তো প্রয়োজন হয় না কিন্তু সমাজের লোকের ভেতরে একটা ভীতি আছে যে Passport করতে যাচ্ছি কিনা কি জানি হয় passport টাকা মারটার যায় কিনা এই একটা ভীতি থাকে যার কারণে সবাই মনে করো তোমার দালাল ধরে কিন্তু আদেও দালালের কোন কাজ নেই passport করতে গেলে pass port তুমি নিজেই করতে পারবা ও তাহলে মানে non smart generation যারা আগে generation তারা হয়তো এইটা বোঝেনা বলে দালাল ধরে কিন্তু আমাদের দালাল ধরা উচিত না তাই বলতে চাইছো হ্যাঁ সেটাই কারণ যেই কাজ তুমি নিজেই করতে পারবা দালাল দিয়ে তোমার দালাল শুধু শুধু তিন হাজার টাকা তোমার থেকে কাছ থেকে কেন নেবে তুমি যেই কাজ নিজেই করতে পারবা আর একটা passport করতে সাধারনত কতদিন বা কত মাস সময় লাগে passport এর যে process passport করতে গেলে তুমি যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমার যে total যে information তোমার অবশ্যই correct information দিতে হবে কারণ তুমি যদি correctinformation না দাও তাহলে তোমার পরবর্তীতে passport যখন সমস্যা হবে ওই correction করতে গেলে তোমার অনেক টাকা খরচ হবে অনেকেরই passport correction করতে গিয়ে তিরিশ হাজার টাকা থেকে নব্বই হাজার টাকাও বিল আসে এই যার কারণে তোমায় সচেতন থাকতে হবে যেন passport কোন information ভুল না থাকে ও তাইলে মানে আমার তো তালে একটা সমস্যা আছে ওই যে জন্ম নিবন্ধন id card আর ওই certificate তিন জায়গায় একটু নামের ভুল আছে তা আগে এগুলো সব ঠিক করে নেব তাই তো? না হলে সমস্যায় পড়তে হবে তুমি যে কাজটা করবা সেটা হল তুমি সব কিছু id card অনুযায়ী করবা কারণ তোমার যেহেতু id card বের হয়ে গেছে তো ওখানে তোমার জন্ম নিবন্ধন card তো কোন দরকার নেই তো তুমি তোমার হচ্ছে নামের বানান বাবার বানান বাবার নামের বানান মায়ের নামের বানান তোমার হচ্ছে address সবকিছু ওই যে তোমার রেশন id card যেভাবে আছে ওইভাবে তুমি হচ্ছে information গুলো দিবা ও সাধারণত একটা passport করতে কতদিন লাগে? এক দেড় মাস ভিতরে হাতে পেয়ে যাব? না না তোমার passport করতে মাত্র একুশ দিন সময় লাগে তুমি তেইশ দিনের মাথায় delivery পেয়ে যাবা তো আমি ধরো passport নেওয়ার পরে কি আমি যে কোন দেশ visa নিতে পারব নাকি আগে দুই একটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভারত পাকিস্তান নেপাল

তোমার হচ্ছে visa পাইতে গেলে তো কিছু process থাকে তোমার হচ্ছে মনে করো তুমি আমেরিকা যাইতে চাও তো তুমি ইচ্ছা করলে তো visa পাবা না তার জন্য process থাকে apply করতে পারো তারপর হচ্ছে তোমার ইয়ে bank balance র statement লাগে তারপরে তোমার হচ্ছে ability থাকা লাগবে যে তুমি ওই দেশে গিয়ে কিভাবে থাকবা তা বিভিন্ন process আছে processing গুলো না করলে তো তুমি ইচ্ছা করলেই যে কোন ভালো বিষয়ে apply মানে যাইতে পারবা না মানে passport থাকলেই যে তুমি ইচ্ছা করলেই আমেরিকায় চলে যাবা ইউরোপ চলে যাবা এমন না। আবার তুমি হচ্ছে ইচ্ছা করলেই এইযে ইন্ডিয়া নেপাল ভুটান মায়ানমার এইসব প্রদেশে তুমি যাইতে পারবা সহজেই আরকি। ও তাইলে আপাতত ভারত ঘুরে আসতে পারবো তাই তো? এই visa র পরেই

ধরো আমি visa করছি করে এইবার কতদিন পরে ওই মানে passport করছি করে কত দিনের ভিতরে visa র আবেদন করতে পারব তুমি passport হাতে পাওয়ার সেদিনই তুমি হচ্ছে visa র জন্য apply করতে পারবা যদি তোমার হাতের সময় থাকে

আগে হচ্ছে তোমার visa এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে দিয়ে দিত তোমার হচ্ছে আমাদের যশোর অঞ্চলে সা দশ দিন নিতো ঢাকার দিকে তোমার সাত দিনে visa দিয়ে দিত কিন্তু এখন recently শুনছি যে একুশ দিন লাগছে নাকি visa পাইতে আমি তো শুনলাম কিন্তু আমি একটা জিনিস দেখি আমাদের যে passport office সেখানে মনে করো যে তোমার মানুষের এত পরিমাণে bill মানে প্রচন্ড পরিমাণে bill তো এর জন্য যাওয়াটাও একটু মানে ভোগান্তির মধ্যে পড়তে হয় অনেকটা এইটার কারণ এটার কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে তোমার ওই মানে ইন্ডিয়া কাছে তো যার কারণে আমাদের যশোরের passport office র চাপ একটু বেশি ও অন্য অন্য passport office কি চাপ কম থাকে নাকি স্বাভাবিক থাকে অন্যান্য অঞ্চলের চাপ বলতে তোমার বর্তমানে তোমার হচ্ছে বাইরের দেশে লোক নিচ্ছে যার কারণে সারাদেশে passport office একটু চাপ আছে শুনলাম কিন্তু এখন এই যে লোক নিচ্ছে যার কারণে সবাই হচ্ছে বিদেশ যাওয়ার জন্য passport করতে যার কারণে চাপ এমনি অন্য সময় হচ্ছে medium আরকি লোক চাপ থাকে। পা passport office মতো কি visa office ও এ হয় নাকি? হ্যাঁ indian visa office আমাদের যশোরের office তে অনেক চাপ থাকে তারপর হচ্ছে ওদের limit আছে তো ওরা হচ্ছে তোমার বারোটা পর্যন্ত আর কি visa র আবেদন জমা নেয় এর ভিতরে আর কি সবাই জানে যে সকাল সকাল না গেলে তো চাপ বেশি হয়ে যাবে তারপর আর কি সবাই যায় না তো যে পরিমাণ লোক থাকে বারোটার ভিতরে আর কি সবার জমা দেওয়া হয়ে যায় visa র জন্য application জমা দেওয়া হয়ে যায় যত চাপই থাকুক ওই তুমি বললে যে indian visa office মানে প্রত্যেকটা দেশের

করে দেয় এইখানে indian জমা নিব

হ্যাঁ হ্যাঁ তোমার হচ্ছে যে দূতাবাস থাকে না দূতাবাস থেকে তোমার আলাদা নে মানে নির্ধারণ করে দেয়। যে এটা indian visa office তারপরে অন্যান্য দেশের আলাদা আলাদা থাকে। না আমার প্রশ্নটা তুমি বোঝো নাই আমি বলছি পুরো একটা অফিসের ভিতরে বিভাগ প্রত্যেক টা বিভাগ আলাদা আলাদা করে দেওয়া নাকি প্রত্যেকটা ভিসা office র মানে indian visa office visa office এক জায়গায় পাকিস্তানের আর এক জায়গায় তারপরে আছে তোমার আমেরিকার office office আরেক জায়গায় এমন আছে কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই তোমার হচ্ছে প্রতিটা দেশের জন্যই আলাদা আলাদা office একটা office র সাথে অন্য কোন দেশের office র কোন মিল নাই ও আচ্ছা বুঝছি মানে এরা তোমার ওই দেশের মানে আমাদের যেই visa টা করব এই visa আবার তাদের দেশে পাঠাবে যে দেশে পাঠাবে তাদের দেশেও সবকিছু verify করবে

হ্যাঁ ঠিক তুমি বুঝতে পারছ আর হচ্ছে এইটা তো প্রতিটা দেশের মানে system আলাদা তা এইখানে যে যদি একটা office র ভিতরে বিভিন্ন দেশের তো একটা office মানে বিভাগ department ভাগ করা থাকে তো সেখানে তো সমস্যা দেখা দিবে স্বাভাবিক যার কারণে প্রতিটা দেশের জন্য আর কি আলাদা ও তার একটা কথা আমি এখন মানে ধরো